বাড়িটি নীল ও সাদা রঙ বিশিষ্ট বাড়ীর সামনে একটি গাছ দেখা যাচ্ছে। এ--

চার চাকার গ্যারেজ। গ্যারেজ টির ও গ্যারেজ টির সামনে একটি লোক দাঁড়িয়ে একটি গাড়ির কাজ করছে এবং ওদিকে একটি লোক দাঁড়িয়ে আছে।

এখানে-এ কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে-এ--

এটি অল ইন ওয়ান একটি মার্কেট এই মার্কেট -এর ভিতরে অনেক কিছু--

গাছটির এদিকে খুব সুন্দর একটা ফুলের গাছ রয়েছে এবং একটা বড়ো গাছ রয়েছে।

সাগা হেলথ কেয়ার । এখানে এটা একটা হেলথ সেন্টার । এখানে ওপিডি প্যাথোলজি ইউএসজি এগুলি করানো হয়। দীপাবলি উপলক্ষে এটি প্রমোট করা হচ্ছে।